একটা পার্ক আছে পার্কে ঝাউ গাছ আছে ঝাউ গাছ ধরে একটা কি ধরনের গাছ আছে পিছনে গাছপালা আছে।

সবুজ সবুজে আছে দেখতে অনেক সুন্দর লাগছে। প্লাস একটা লাইটের ইয়ে আছে।

তার কাছে পার্কে টেন পার্টির লাইন করা আছে জিরাফ আছে জিরাফের চারিদিকে পার্কিং করা আছে ।

পোলগুলো রাস্তার সাইডে বানিয়ে রাখা আছে।

দুটা পাম্প আছে দুটা সাইকেল আছে গাড়ি আছে তারপর যেন বাস দাড়িয়ে আছে গাছ আছে।

পুকুর আছে পুকুরে উম জল আছে চারি দিকে উ-ম-ম গাছপালা আছে লাইন -এর পোল আছে তার আছে সূর্য ডুবছে উ-ম-ম --

বাঁ সাইড এ একটা রুম আছে। টিনের চাল আছে। তাল গাছ আছে। এ সাইড এ উম উম উম ঘরের উম বাড়ি আছে। তার আগে --

তেল পাম্প -এ একটা রুম আছে গেট আছে দোকান আছে উ-ম-ম দুটা ট্যাংকার আছে হা-উম কত-গা উ-ম-ম ঝাণ্ডা আছে উ-ম-ম--

পাম্প আছে রাস্তা আছে গাছপালা আছে লাইন আছে পোল আছে ।